সেলুন এর চেয়ারে বসে আছে একটা ছেলে চুল কাটতে। তার পাশে দাঁড়িয়ে আছে সাদা-আ-আ শা আহ শার্ট পরে একটা লোক দাঁড়িয়ে আছে। এটা সম্ভবত।

সামনে একটা কালো কালার এর বোর্ড আছে বোর্ড এর গায়ে অনেকগুলো নোটিশ টানানো আছে ।

সামনে একটা বড় রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা-আর ডান সাইড -এ একটা আছে ফুচকার স্টল । তার পেছনে বাইক আছে।